ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এ আউটলাইনর উইন্ডো সম্পর্কে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা শিখব আউটলাইনর উইন্ডো কি আউটলাইনর উইন্ডোতে এয়ে তীর এবং ক্যামেরা আইকন কি এবং আউটলাইনর উইন্ডোতে ডিসপ্লে মেনু কি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
ব্লেন্ডারে আউটলাইনর তথ্যের ফ্লোচার্ট তালিকা
ডিফল্টরূপে এটি ব্লেন্ডার ইন্টারফেসের উপরের ডান দিকের কোণায় উপস্থিত
আউটলাইনর উইন্ডোর আকার পরিবর্তন করি নীচের প্রান্তে বাম ক্লিক করুন এবং এটি নীচে টেনে আনুন
বাম প্রান্তে বাম ক্লিক করুন এবং এটি বামদিকে টেনে আনুন
এখন আউটলাইনর উইন্ডোতে বিকল্প আরও স্পষ্টরূপে দেখতে পারি
ব্লেন্ডার উইন্ডোর আকার কিভাবে বদলায় তা শিখতে আমাদের টিউটোরিয়ালটি দেখুন ব্লেন্ডারে উইন্ডো টাইপ্স কিভাবে বদলায় ভিউ তে বাম ক্লিক করুন
এটি বিভিন্ন রকম বিকল্প যেমন শো রেস্ট্রিকশন কলাম্নস শো অ্যাকটিভ শো ওর হাইড ওনে লেভেল শো হায়ারার্কি ডুপ্লিকেট আরিয়া ইন্টো নিউ উইন্ডো এবং টগল ফুল স্ক্রিন
শো রেস্ট্রিকশন কলাম্নস নিষ্ক্রিয় করুন
এটি আউটলাইনর উইন্ডোর ডান কোনায় উপস্থিত সকল দর্শনীয় নির্বাচনযোগ্য এবং প্রস্তুতীয় বিকল্প নিষ্ক্রিয় করে
আবার ভিউ তে বাম ক্লিক করুন
দর্শনীয় নির্বাচনযোগ্য এবং প্রস্তুতীয় বিকল্প সামনে আনার জন্য শো রেস্ট্রিকশন কলাম্নস সক্রিয় করুন
আউটলাইনর উইন্ডোতে কিউবের বাম দিকে প্লাস চিনহে বাম ক্লিক করুন
একটি ক্যাসকেড তালিকা প্রদর্শিত হয়
এটি আপনাকে নির্বাচিত বস্তুর বৈশিষ্ট্যাবলীর তালিকা প্রদর্শন করে
আমরা এটি পরের টিউটোরিয়ালে বিষদভাবে আলোচনা করব
এয়ে আপনার অবজেক্টকে 3ডি ভিউতে দৃশ্যমান বা অদৃশ্য করে তোলে
উদাহরণস্বরূপ কিউবের জন্য এয়ে তে বাম ক্লিক করুন
এখন কিউব 3ডি ভিউতে দৃশ্যমান নয়
আবার কিউবের জন্য এয়ে তে বাম ক্লিক করুন
কিউব এখন 3ডি ভিউতে দেখা যায়
অ্যারো 3ডি ভিউতে আপনার বস্তু নির্বাচনযোগ্য বা নির্বাচনযোগ্য নয় করে তোলে
উদাহরণস্বরূপ কিউবের জন্য অ্যারোতে বাম ক্লিক করুন
3ডি ভিউতে কিউবে ডান ক্লিক করুন
কিউব নির্বাচন করা যাবে না
আবার আউটলাইনর উইন্ডোতে কিউবের জন্য অ্যারোতে বাম ক্লিক করুন
3ডি ভিউতে কিউবে ডান ক্লিক করুন
কিউব এখন নির্বাচন করা যাবে
ক্যামেরা আপনার অবজেক্টকে প্রস্তুতীয় বা অপ্রস্তুতীয় করে তোলে
কিউবের জন্য ক্যামেরায় বাম ক্লিক করুন
সীন প্রস্তুত করার জন্য কীবোর্ডে ফ12 টিপুন
কিউব রেন্ডারে দৃশ্যমান নয়
3ডি ভিউতে ফেরত যেতে আপনার কীবোর্ডে esc টিপুন
আবার আউটলাইনর উইন্ডোতে কিউবের জন্য ক্যামেরায় বাম ক্লিক করুন
সীন প্রস্তুত করার জন্য ফ12 টিপুন
কিউব এখন রেন্ডারে দেখা যেতে পারে
3ডি ভিউতে ফেরত যেতে esc টিপুন
আউটলাইনর উইন্ডোতে সার্চ বারে বাম ক্লিক করুন
যদি আপনার সীনে একাধিক বস্তু থাকে তাহলে এই সার্চ টুল অনুরূপ বর্গের বস্তু বা একটি নির্দিষ্ট বস্তু খুঁজতে সাহায্য করে
আউটলাইনর উইন্ডোর উপরের বাঁদিকের কোণার সীন আপনার ব্লেন্ডার সীনের সকল বস্তু এবং তাদের সম্বন্ধিত উপাদান সূচীবদ্ধ করে
এএলএল সিনেস এ বাম ক্লিক করুন
এই ড্রপডাউন তালিকা হল ডিসপ্লে মেনু
এতে আউটলাইনর প্যানেলের জন্য ডিসপ্লে বিকল্পগুলি রয়েছে
কারেন্ট সিন এ বাম ক্লিক করুন
আপনি আউটলাইনর উইন্ডোতে তালিকাভুক্ত সকল বস্তু বর্তমান সীনে দেখতে পারেন
ডিসপ্লে মেনু খুলতে কারেন্ট সিন এ বাম ক্লিক করুন
ভিজিবল লেয়ার্স এ বাম ক্লিক করুন
এক্টিভ লেয়ার বা লেয়ার্সে উপস্থিত সকল বস্তু আউটলাইনর উইন্ডোতে তালিকাভুক্ত
আমরা লেয়ার্স সম্পর্কে বিষদভাবে পরের টিউটোরিয়ালে শিখব
ডিসপ্লে মেনু খুলতে ভিজিবল লেয়ার্স এ বাম ক্লিক করুন
সিলেক্টেড এ বাম ক্লিক করুন
আউটলাইনর শুধুমাত্র সেই বস্তু সূচীবদ্ধ করে যা 3ডি ভিউতে নির্বাচিত আছে
ডিসপ্লে মেনু খুলতে সিলেক্টেড এ বাম ক্লিক করুন
অ্যাকটিভ এ বাম ক্লিক করুন
আউটলাইনর শুধুমাত্র সেই বস্তু সূচীবদ্ধ করে যা 3ডি ভিউতে অতি সম্প্রতি নির্বাচিত করা হয়েছে
ডিসপ্লে মেনু খুলতে অ্যাকটিভ এ বাম ক্লিক করুন
সামে টাইপস এ বাম ক্লিক করুন
যেমনকি নাম থেকে বোঝা যায় আউটলাইনর উইন্ডোতে সামে টাইপ বিকল্প সেই সকল বস্তু সূচীবদ্ধ করে যা একই শ্রেণীতে পরে
উদাহরণস্বরূপ ডিফল্টরূপে 3ডি ভিউতে কিউব নির্বাচিত আছে
সুতরাং আউটলাইনর সকল মেশ অবজেক্টকে সীনে সূচীবদ্ধ করে
এই ক্ষেত্রে সীনে শুধুমাত্র কিউবই মেষ অবজেক্ট
আমরা মেষ অবজেক্ট সম্পর্কে বিস্তারিতভাবে ব্লেন্ডারে অ্যানিমেশনের উপর অধিক উন্নত টিউটোরিয়ালে শিখব
ডিসপ্লে মেনু খুলতে সামে টাইপস এ বাম ক্লিক করুন
গ্রুপস সীনের সকল সমুহীত বস্তুকে সূচীবদ্ধ করে
এখানে কযেকটি অন্যান্য বিকল্প আছে যা আমরা পরের টিউটোরিয়ালে দেখবো
সুতরাং এটি আউটলাইনর উইন্ডোর বিশ্লেষণ
বড় সীনের সাথে কাজের সময় যেখানে একাধিক বস্তু থাকে সীনে প্রতিটি বস্তু সম্পর্কে অবগত থাকার জন্য আউটলাইনর উইন্ডো একটি খুবই দরকারী টুল হয়ে যায়
এখন একটি নতুন ফাইল তৈরী করুন আউটলাইনরে নির্বাচিত বস্তু সূচীবদ্ধ করুন এবং কিউব অপ্রস্তুতীয় রহিত করুন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
আরো বিস্তারিত জানার জন্য contactspoken tutorialorg তে যোগাযোগ করুন
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি